ফসল আসতো সেটা টাটকা ভাবে খাওয়া যেত কিন্তু এখন হচ্ছে ওটাকেই যে কিভাবে কিভাবে ঠিক করতো সে এবার কিভাবে যে এই পর্যন্ত নিয়ে আসতো সেটা আমাদের পর্যন্ত আমরা পর্যন্ত ওটা পৌছাইতেছে এটার পিছনের কাহিনী টা মানে খুবই একটা করুন একটা কাহিনী

আহ আপনার ঠান্ডা জনিত সমস্যা থাকে বা allergic problem থাকে, যেই খাবারটা খেলে আপনার reaction হয় ওই খাবারটা খাওয়ার সাথে সাথে দেখবেন যে reaction হয়ে যাচ্ছে তো সেরকম আমরা কিন্তু যেই খাবার টা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 আহ chemicals গুলো use করা হচ্ছে তাতে হচ্ছে কি ক~ completely আমাদের health এর উপরে effect ফেলতেছে এবং আমাদের শরীর কিন্তু নাজুক হয়ে যাচ্ছে, এইটার জন্যে কিন্তু আমরা আহ অনেকটা দায়ী না কারণ আসলে একেতে হচ্ছে আমরা আমাদের physical activities কম এখন আহ আমাদের exercise সেভাবে হয় না আহ activities কম খেলাধুলা নাই আহ এটাই হচ্ছে কি যে আমাদের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 থাকে ওইটাও ধ্বংস করে ফেলা হচ্ছে, খাবার এই বিষাক্ত খাবারের মাধ্যমে আর কি আমাদের আহ মানে totally আমাদের আহ শারীরিক যে বয়ামটা সেটা কিন্তু করা হচ্ছে না কেননা বেশিরভাগ মানুষ এখন কাজের পিছনে সারাদিন কাজে থাকতে চায় আর তাও আর সহমুখী যারা আসে তারা হচ্ছে একটা একটা জায়গার মধ্যে তারা আবদ্ধ, তা চারটা দেওয়ালের মধ্যেই আবদ্ধ

বারান্দায় বা ছাদে একটু হেঁটে এখন দ্যাখা গেছে যে ওই শারীরিক বয়ামটা আমাদের হচ্ছে না কিন্তু আমার আমাদেরকে নিজেদের রাখার জন্য কিন্তু আমরা এই জিনিস গুলো অবলম্বন করতে পারি যে আমাদের ভালো ভালো অভ্যাস গুলো সকালবেলা অবশই একটু হাঁটা, তারপরে হচ্ছে বিকালবেলা দশটা থেকে তিনটা পর্যন্ত যেই, আর রোদও রোদটা আসে, এটাতে কিন্তু প্রচুর পরিমানে vitamin D থাকে, ডাক্তাররাও তো সেটাই বলে যে এখন vitamin D এর অভাব আর খুব পরিমানে দেখা যাচ্ছে তো vitamin D তার জন্য কিন্তু রোদটা খুবই ভালো তারপেরে হচ্ছে আমাদের আহ বাসায় কিছু নি~ নিজেরা নিজেদের try করা উচিত, শারীরিক ব্যায়াম নিজেদের কিছু খাবা~ সেটাই এইটাই হচ্ছে বিষয়, যেমন বলি আহ যেমন আমাদের আহ আহ ই~ immunity system টা এতো বেশি poor হয়ে গেছে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 Maintain করছি কিন্তু আমি কিন্তু অভাবে চলাফেরা করছি আরকি, covid time এ উম যখন lockdown এ মানুষ ঘরে বসে থাকে তো এরকম এই সময় কাটাতে বের হইতে পারে না আমি তখন সমানে ঘর বাইরে বের হয়েছি মানে হাঁটতাম প্রচুর হাঁটতাম, এরকম করতাম mask পরে কখনো mask পারতামনা এরকম হেঁটে কিন্তু তারপর ও দুটা বছরে আমার একটা দিনের জন্য আমার কোনো জ্বর আসেনাই, আমার কাছে একটা জিনিস মনে হইছে আহ যে completely যে আহ মানে আহ corona কি আমাকে চিনলোনা এরকম আরকি যে পরে মনে হয়ছে যে এমন হতে পারে যে হয়তো বা virus টা আমার শরীরে আসছে বা য়ে করছে কিন্তু সেভাবে effect করতে পারে নাই, আমার কাছে মনে হয়েছে আরকি কারণ এতো সচেতন ভাবে আমি থাকিও নাই ইভ~ even আমি দুইটা corona রুগীকে আমি drill করছি আরকি আহ covid আক্রান্ত আমার এক friend সে hospitalize ছিল আহ সে তাকে তার fifty percent lung damege হয়ে গিয়েছিলো, এবং একেবারে মৃত্যুশয্যায় তাকে এইভাবে ICU তে transfer করা লাগবে এইরকম এবং ওর দ্যাখার কেউ ছিল না ওর বাবা মা নাই আহ ওর ব~ আমিই একমাত্র ব্যক্তি আর ওর বোনও বোন দূরে থাকতো আর আমিই এ যা কাছে যেতাম

পরে মনে হয়েছে যে আমিই কেন আক্রান্ত হলামনা তা সবকিছু চিন্তা করে মনে হয়েছে, যে হ্যাঁ আর আল্লাহর রহমতে আমার হয়তো বা immunity system টা ভালো যার জন্য covid আমাকে খুব বেশি ইয়ে করতে পারেনাই, আরকি এই হতে পারে এরকমই আর এইযে ওটাই বললাম তা even আমি covid timing এ আহ মসজিদে নামাজ পড়তাম, আহ মানুষের বাড়িতে যাইতাম আহ বাজারে যাইতাম আহ উম তারপর এইতো আমার daily activities গুলো কিন্তু আমার নিয়মিত ভাবে চলতো তা আমার কাছে মনে হয়েছে যে আসলে আহ আহ যদি মানুষের immunity ঠিক থাকে বা immunity টা যদি strong থাকে তাহলে যে কোনো কিছু আসলে হটাৎ করে আ~ মানে attack করতে পারে না আরকি আমার মনে হয় যে আসলে স্বাস্থ্যটা বলতে কি একটা শারীরিক কিছু বা শুধু শারীরিক একটা ভিতরে যে আমরা খেয়াল রাখবো যে কোনো কিছু না আমাদের মানসিক শারীরিক কিন্তু এটার উপরে, আমি কিন্তু তার উপর নির্ভর থাকি, তা আমাদের কিন্তু আমাদের সেই আহ উম কি বলে এটাকে activity আমাদের হাঁটতে হয় আম~ active থাকতে হয় তো active থাকার জন্য কি করতে হয় আমাদের স্বাস্থ্য সম্মত খাবার খাইতে হয় যে আর আরেকটা কথা হচ্ছে সামনে আমাদের রোজা আসতেছে আর আমরা প্রচুর পরিমানে তেলেভাজা খেয়ে থাকি তারপরে হচ্ছে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

কিন্তু বাইরের খাবারটা হচ্ছে আমাদের শরীরের জন্য একদম অস্বাস্থ্যকর এই জিনিসগুলো আমাদের এড়িয়ে চলা উচিত সেটাই এবং এই অসুস্থতার খাবার কিন্তু আমাদের complete health এর উপর প্রতিনিয়ত কোনো না কোনো ভাবেই effect ফেলছে আরকি আপনি দেখবে আগের তুলনায় মানুষ অসুস্থ বেশি হচ্ছে ডাক্তারের কাছে চলে যাচ্ছে ওষুধ খাচ্ছে, আরও নিজেদের নিজেরা ঘরেও করতেছে আর তারপরেও দেখে কি থেকে কি হচ্ছে ক্রমান্বয়ে এগুলো বাড়তেছে কমতেছে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 আর কোনো কোন খাবারটা সত্যি ভেজাল নেই এখন বলেন সবকিছুর সাথে ভেজাল আছে সেটাই আর কি যে আহ আপনার সাথে আজকে অ~ অনেকদিন আহ বিশেষ করে আহ সার্থক বিষয়ে কথা বললে ভালো লাগলো plus আহ তা~ তার ব্যক্তিগত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 জি জি অবশ্যই আপনার সাথেও কথা বলে অনেক ভালো লাগলো অনেক কিছু শিখলাম আর হচ্ছে ভালো থাকবেন আপনিও এই কি অবস্থা?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 এই তো আমিও ভালো আছি। কি অবস্থা তোমার? কোথায় আছো? এই তো বর্তমান বাসাতেই আছি। আপনি কোথায় আছেন? এবং আপনার পরে কার কি অবস্থা? কেমন চলছে? এই তো চলতেছে সব আমিও room এ আছি আমরা তো নাটোরে আছি তো? room এ হ্যাঁ ও আচ্ছা। তোর দিনকাল কেমন যাচ্ছে এখন? দিনকাল যাচ্ছে নতুন আঃ একটা খবর শুনছো নাকি? শিক্ষা মানে শিক্ষা ক্রমে নতুন change হয়েছে আরকি। শিক্ষা পদ্ধতি regular সবকিছুতেই

আসলে আমি এরকম একটা খবর শুনছি যে, বর্তমানে শিক্ষা পদ্ধতি নাকি অনেক Change হয়ে গিয়েছে আমাদের। আগে যে শিক্ষা পদ্ধতি ছিল তার থেকে অনেক নাকি Change হয়ে গেছে আমি শুনছি আরকি, তো আপনি যদি আমাকে কিছু বলেন? আমি শুনি। শিক্ষা কম পদ্ধতি শুধু মাত্র sense না মোটামুটি sense প্রথম কথা হলো সৃজনশীল নাই একটা ব্যাপার দ্বিতীয় কথা হলো ফলাফল যে গুলা result এর সময় যে গুলা হবে এগুলা এইরকম ব্যাপার সেপার। আসলে দেখেন তো যেমন মানে পরীক্ষার সবগুলো change করে দিয়েছে আরকি। মানে আগে যেমন হচ্ছে primary session এ পরীক্ষা হতো এখন তো primary session পরীক্ষা নেই কো।

SSC তে প্রথম পরীক্ষা হবে। হ্যাঁ হ্যাঁ আগে যেমন আমাদের PSC হতো, GSC হতো, তারপরে প্রতিটি class এ আরকি test হতো, সেটা এখন নেই নাকি সরকারি ভাবে?

আমার তো আগেই এমনি মানে তিনটা বই থাকতো one এ এবার four এ ওঠে আমাদের বই হতো মনে ছয়টা যত সম্ভব? ছয়টা বই হতো আমাদের। তুমি কি science এ পড়ছিল না arts এ? না আমি commerce এ পড়া লেখা করসি ভাইয়া।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

আমার পড়াশুনা তোমার আর এক বছর আছে আহ SSC তে কোনো বিভাগ থাকবে না জানো science, arts, commerce, commerce এরকম কোনো বিভাগ থাকবে

শুনলাম আরকি যে এইবছরই থাকবে শুধু তো সামনের বছর থেকে আর কোনো বিভাগ থাকবে না। মানে nine এ উঠলে কোনো বিভাগ থাকবে না।

সব একদম একঝালা হয় যাবে আরকি, যেটাকে বলা হয়। তবে আমার মনে হয় এটা কেমন যেন একটা হয়ে যাবে তোমার । সবাই চাপ চাপ বেশি পড়ে যাবে কিন্তু দেখো। কারণ এখন আমরা যখন science পড়ছি তখন তুমার হলো শুধু মাত্র science এ পড়ছি বা arts এর কোনো ওই গুলা আমার মাথার মধ্যে ঢুকানো লাগেনি, pressure পাচ্ছি আর এখন তো science arts সব কিছুই ঢুকাতে হবে, তাই না? আসল বিষয়টা মানে ভাই আপনি মানে যে টা বলছিলেন যে, science আর commerce মানে সব গুলো বিষয় এ ঢুকাতে হবে। যতসম্ভব মানে আসল এ আমাদের commerce এর কথা বলি, আমাদের commerce এর যে বিষয় টা মানে যে পড়া? আমরা যদি মানে SSC level এ সেটা না পড়ি, আমাদের inter level এ গিয়ে যদিও করা যাবে হালকা কিন্তু অনেক চাপ পরে যাবে। তখন inter এ এমনিতেই সময় কম আমরা cover করতে পারবোনা ভাইয়া।

হ্যাঁ সমস্যা তো হবেই তো পরে ফোন করতে হবে তারপর যেহেতু শিক্ষাক্রম মানে বড়ো বড়ো কর্মকর্তারা তারা এই ভাবে করছে। উপায় নাই তো আমাদের তো করতে হবে। যদিও আমরা কি বের হয় এসেছি, আমাদের সময় এই নিয়ম টা ভালো বলে হয় নি যেখানে মানে অনেক ধন্যবাদ জানাই উপরওয়ালা কে

যেহেতু সরকার কর্তৃক নির্দেশনা তো সবাইকে পালন করতেই হবে আরকি। আচ্ছা আচ্ছা নতুন একটা news শোনো সেটা হলো যে ডাক্তার জাফরুল্লা আছে না? জাফরুল্লা ওই

হ্যাঁ হ্যাঁ, না না ভাই আমি এটা ঠিক শুনি নাই আপনি বলেন আপনার কাছ থেকে তাহলে জানতে পারবো সেটা হলো তুমার class seven এর যে বই এইবার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 এটা তো হ্যাঁ ঠিক কাজ করেনি ভাইয়া ভালো চিন্তাভাবনা চিন্তাভাবনা না করে যদি শুধু copy করেই বসে তাহলে কি আর হবে বলেন? এইধরণের ভালো চিন্তাভাবনার একটা ভালো দিকতো দিতে হবে তাইনা? সবাইয়ের মানে শিক্ষার ভালো একটা দিক। হ্যাঁ হ্যাঁ এইরকম ব্যাপার ঘটায় ফেলছে। তো এটা আসলে শিক্ষার আহ ক্ষেত্রে অনেক কিন্তু অবনতির একটা কারণ। মানে তারা পরিশ্রম সরাসরি গুগুল থেকে নিয়ে বলে হ্যাঁ আসলে এখন আরকি মানে দেশটা এখন যে সময় আসলে সবকিছুতেই ফাঁকিবাজ ভরে গেছে তো। মানে শিক্ষা ক্ষেত্রে অনেক

হ্যাঁ ভাই দুপুরে খাওয়া দাওয়া করছি। আপনি কি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ খাওয়া দাওয়া করছি। result result এর ক্ষেত্রে হলো তোমার এই যে, আগে যেমন হলো grade হিসাবে result ছিল ঐরকম ভাবে থাকবে আরকি। যেটা হলো তিনটা পদ্ধতিতে মূল্যায়ন করবে result.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 হ্যাঁ আরকি মানে আরকি প্রথমে যেভাবে করতো আরকি মানে আগেকার যুগে মানে অনেক আগেকার সময় ওই পদ্ধতি এখন আবার নিয়ে মানে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে সরকার। নাকি?

এটা আমি শুনলাম। তো এখন আগে যেমন আমাদের ছিল তেত্রিশে pass একশোর মধ্যে। এখন তো নাকি চল্লিশে pass হবে। আর নবব্বই যেয়ে plus হবে। আমাদের ছিল আশিতে plus.

তো session four আরকি যাকে বলা হয় এখন হবে সেটা আরকি। আমাদের five ছিল। তো আপনার এই নি কি মতামত? এর সাথে তোমার হলো গাড়ি গড়ি একটা ব্যাপার ঢুকাই দিলো বুঝছো? এটাও একটা শুনছো নাকি জানিনা। আমি শুনলাম। কারিগরি শিক্ষাক্ষেত্র টাও ঢুকেছে যেমন হলো practical গুলো মানে কারিগরি তো বিষয়টা বোঝোই একটু মনে হয়? আহ তবে এই একটা পদক্ষেপ ভাইয়া আমার কাছে মনে হয় একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে যে, কারিগরি শিক্ষাটা মানে আমাদের সাথে অন্তর্ভুক্ত করতেছে। তো একটা মানে ভালো একটা জিনিস শিখতে পারবে এখন থেকে কারিগরির ভিতর থেকে। কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু মানে চাকরি বাকরি মানে ধরো নিজের কাছে কিন্তু এটা মানে ভালো পরিশ্রম করলেই এখন থেকে চাকরি। দেশের বেকারত্ব হার মানে আর হলো কমানোর জন্য এই পদক্ষেপটা নেওয়া আমি মনে করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই সরকারের এই একটা পদক্ষেপ খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে। মানে দেশের বেকারত্ব কমাতে এই কারিগরি শিক্ষাটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু ভাইয়া। কারণ মানে এখন পড়ালেখা করে তো কোনো লাভ নেই। বর্তমানে যে পুঁথিগত শিক্ষা এই শিক্ষায় পড়ালেখা করে বর্তমানে কোনো লাভ নেই ভাইয়া, ঠিকাছে? তো কারিগরির দিক থেকে কিন্তু পড়ালেখা করলে আরকি মানে লাভ বেশি, চাকরি বাকরি আশা করি পাওয়া যায় ভালো ভাবে এখন। তবে জেঠুমনি বললো যে, তোমার হলো পাঁচ বছরে যদি নতুন যে শিক্ষাক্রম পাঁচবছরে তোমার হালকা change হবে। আর দশবছরের মধ্যে পুরোপুরি change হয়ে যাবে শিক্ষাক্রম একদম। এখন দেখা যাক কি change করে? আসলে আমাদের তো কিছু বলার নেই ওরা মানে যা করবে আমাদের শুধু মেনে নিতে হবে এবং আমাদের সেই পর্যায়ে যাইতে হবে এইভাবে চলতে হবে আরকি, তাইনা?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 শতকরা হয়তো বা পাঁচ percent মানুষ মানে ইংরেজিতে ভালো মানে বলা যায়। হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন। মানে বর্তমানে তো বাংলাদেশের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 তো এইটা অবশ্যই দরকারি যে, কথা বলা শেখা।

হ্যাঁ মানে যারা ভালো ইংরেজি পারে ভালো ইংরেজি বলতে পারে তার কিন্তু কোথাও আটকাবে না ভাইয়া আমার মনে হয়। তারা প্রায় সবজায়গাতেই চলে যাচ্ছে ভালো একটা জায়গাতে পৌঁছতে পারবে। তারপর তোমার পড়াশোনার কি অবস্থা?

এইতো মোটামুটি চলছে ভাই এখন সামনে ভর্তি হবো। ভর্তি হওয়ার পর এখন দেখা যাক যেহেতু একটা নতুন বিষয় নিয়ে পড়ালেখা শুরু করেছি। আর তোমার civil technology নিয়ে পড়ালেখা শুরু করবো আমি এখন। তো দেখা যাক কি অবস্থা হয়? কাছে গিয়ে দাঁড়াই। তোমাকে তোমাকে যে একটা আরেকটা বিষয় suggest করি, সেটা হলো তোমার ওই যে আহ মানে online এ freelancing course যেগুলো এইগুলো শিখতে পারো কিন্তু, বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আপনি ঠিক কথা বলছেন। বর্তমানে মানে online এ কাজকে কিন্তু অনেক ভালো একটা পর্যায়ে যাওয়া যায় বুঝছেন? মানে নিজের আরকি নিজের ব্যয় নিজের কাছে নিজের যে ব্যয়টা হবে পড়ালেখা করতে, সেই ব্যয়টাকে আমরা নিজেরাই কিন্তু মেটাতে পারবো আরকি। পরিবার চাপ দেওয়া লাগবে না। computer শিখে মানে একটা ভালো পর্যায়ে যেতে পারবো আমরা। computer এ যদি কাজ করি online এ তাহলে হ্যাঁ এগুলো তোমার শিখা যায় ভালো। ভালো করে শিখতে হবে। হম তো ভাইয়া আপনি কি computer কাজ শিখতে চান নাকি? Computer কাজ তোমার হলো আমি ইয়ের কাজগুলো শিখতে চাই, তোমার web development যেগুলো বলে আরকি। সরকার কিন্তু ওই যে online এ কাজের জন্য কিন্তু এটা একটা গুরু মানে তোমার হলো গুরুত্ব দিয়েছেন সেটা হলো শেখ কামাল নামে IT শেখ কামাল নামে একটা প্রতিষ্ঠান চালু করছিলো আমাদের নাটোরেও আছে এটা। সরকারি ভাবে প্রশিক্ষণ দিচ্ছে। আমি বর্তমানে হ্যাঁ আমি বর্তমানে আপনার একটা computer এ আপনার graphic design এর যে কাজ আছে সেই কাজ আরকি শিখতেছি। এবং পাশাপাশি কিছু freelancing এর কিছু কাজ করতেছি। এবার চেষ্টা করে দেখা যাক কি হয়? ওহ graphics এর কাজ শিখা যায়। graphics এর কাজ যদি ভালো করে শিখলে তোমার পড়াশোনা বেশ মানে পড়াশোনার পাশাপাশি এগুলো। পড়াশোনা তো থাকতে হবে আসলে দেখেন এখন তো বসে থেকে লাভ নাই। কারণ পড়ালেখার পাশাপাশি যদি একটা কিছু না করতে পারি, তাহলে তো মানে শুধু পড়ালেখা করে লাভ নেই এখন। যেহেতু পড়ালেখা তোমার আরকি করে চাকরি পাওয়া যাচ্ছে না। যাই হোক শিক্ষা~ শিক্ষাক্রম যেমনি হোক তোমার পড়াশোনা নিজের কাছে, ঠিকাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক কোথাই বলেছেন ভাইয়া আসলে মানে

শিক্ষকেরা যদি ভালো পড়ায় যদি আমরা ভালোভাবে না নিতে পারি তাহলে ওটা আমাদের ব্যার্থতা। শিক্ষকদের তো আর ব্যার্থতা না সেটা হলো freelancing করতে গেলে কিন্তু তোমার ইংরেজিতে একটু ভালো পারদর্শী হতে হবে। আহ ইংরেজিতে অনেক সুবিধা। তার কারণ হলো, তুমি freelancing করবা যখন তখন translate আছে গুগুল translate ওই translate তে ওই হলো ইংরেজি কথাগুলো বাংলা করে শিখতে পারবে। অনেক ভালো একটা পদ্ধতি। হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ ঠিক কথা বলেছেন। আসলে freelancing করা এখন অনেক সহজ হয়ে গেছে। মানে ইংরেজিতে হলেও সহজ হয়ে গেছে। আর যেহেতু গুগুল translate থেকে আমরা সহজেই ইংরেজির বাংলাটা করে নিতে পারি যেহেতু আমরা ভালো বাংলা বুঝি। আমি যেহেতু বাংলা বুঝিনা তো আমাদের জন্যে একটা সুযোগ অনেক সুযোগ বড় একটা সুযোগ বলতে পারেন হয়ে আছে। বুঝলে গুগুল translate মানে ইংরেজির থেকে বাংলাতে করে নেওয়া এটা অবশ্য ভালো একটা দিক। হ্যাঁ তোমার আহ মানে আত্মীয়স্বজন যারা আছে তাদের কেউ তো ইংরেজি যেন ভালো করে শেখে। আর পড়াশোনা তো থাকতেই হবে পড়াশোনার পাশাপাশি তোমার যেন freelancing শিখে বা যেহেতু শিক্ষাক্রম অনেক কঠিন হয়ে যাচ্ছে। শিক্ষাক্রম কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে আমাদের হ্যাঁ আমাদের উচিত মানে সবাইকে আসলে একটু উদ্বুদ্ধ করা যে, ভালোভাবে ইংরেজি শিখতে।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 পড়াশোনা করো পড়াশোনার পাশাপাশি freelancing শেখো। পড়াশোনা করে তোমার আহ সবার তো হচ্ছে না। সবার তো পড়াশোনা করে যে চাকরি হচ্ছে এমন তো না। তাহলে

প্রশিক্ষণ নেই বা তাদের কোনো অভিজ্ঞতা নেই চাকরি ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই। বা তারা ভালোভাবে presentation করতে পারছে না। সে কারণে কিন্তু দিন দিন বেকারের সমস্যা বেড়েই যাচ্ছে।

আবার অনেকে চাকরিতে join করেছে ভালো প্রশিক্ষণ নেই বা ভালো কোনো অভিজ্ঞতা নেই তারজন্য চাকরি থেকে তাদেরকে বের করে দিচ্ছে। তো আমাদের আগে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করতে। হ্যাঁ আর পরিশ্রম করতে হবে পরিশ্রম হলো সৌভাগ্যের প্রতীকী। এটা হলো পরিশ্রম ছাড়া হবে না। পড়াশোনা ভালো করে করতে হবে। শিক্ষাক্রম যেমনই হোক তোমাকে নিজে পড়াশোনা করতে হবে বেশি বেশি। আর আহ তোমার আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে এই শিক্ষাক্রম সম্পর্কে বোঝানো। নতুন শিক্ষাক্রম হচ্ছে অনেকে জানে না। কিভাবে কি হবে? এগুলো জানে না।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

তো এই পর্যন্তই থাকলো আজকে। ভালো করে আমি হলো ইংরেজিটা আরেকবার বলি, ইংরেজিটা ভালো করে একটু practice করো। মানে প্রতিনিয়ত পড়াশোনা করো পাশাপাশি ইংরেজিটা মানে সবসময় আরকি।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

okay ঠিকাছে আল্লা হাফিজ তাহলে। এই শোনো বে~ বেড়া যাওয়া তুমি আমাদের এদিকেই বেড়া যাওয়া হ্যাঁ? Okay ভাইয়া অবশ্যই চেষ্টা করবো সময় পেলে আপনাদের ওইদিকে বেড়াতে যাওয়ার চেষ্টা করবো। তো আচ্ছা ভাইয়া আচ্ছা ঠিকাছে ভালো থাকেন okay. Okay ঠিকাছে আল্লা হাফিজ।

কি এমনি Maggi নাকি ওই সব, কি বলে white sauce ওয়ালা?

হ্যাঁ। ওহ হো ওহ হো হো আরে হ্যাঁ corn থেকে মনে পরলো আমার corn গুলো খাওয়ায় হচ্ছে না। আমি ভুলেই যাচ্ছি । আমি এমনি cheese খেয়ে নিয়েছি জানিস? শুধু শুধু cheese খেয়ে নিয়েছি। সব মানে যা ছিল ওগুলো খেয়ে নিয়েছি শুধু শুধু, মানে ওগুলো chocolate এর মত খেয়ে নিয়েছি। হ্যাঁ, যখন দেখছি কিছু পাচ্ছি না, হাতের সামনে cheese ছিল। cheese গুলো প্রতেক দিন উঠে উঠে খেয়ে নিই রকমভাবে। আর আমরা শরীরের যা হচ্ছে, আর কোনো আসা নেই আমার fitness ।

Spread না ওটা, spread তো আলাদা, cheese spread তো আলাদা। cube তো হচ্ছে ছোট গুল। এগুলো হচ্ছে পাতলা যেগুলো ওই sqaure ওয়ালা। Sandwich দেয়। হ্যাঁ, slice slice । তোর কি হবে? তুই বলবি আমরা নয় বয়স হচ্ছে। oh yeah । হ্যাঁ, দেখতো ঘেঁটে ঘুঁটে। ও রুমিয়েতো বলল। KFC যাবো তারপরে, KFC যাবো তারপরে, Chai Adda বলল। আমি জানি না ও ওদের সামনে আমি দেখেছি। Chai Adda তো এমনি ওখানটায় সামনেই থাকে। lords এর মোড়ে। ওই গলি টার মধ্যে দিয়েই সা একটু গেলেই সামনে, কিন্তু ভিতরে কিরকম খাবার দাবার আমি জানিনা। আর যদি তোর এই পঞ্চম এর আড্ডা টাও অনেক দূর হয়ে যাবে ওদিক দিয়ে। মানে ও যেহেতু ওইদিকে, ওইদিকে stick করতে চাইছে তাহলে ওই যোধপুর Park ওই সব side এ থাকাই ভালো। আচ্ছা, তুই আশিসদা যেখানে ওই burger কিবেস Hondo Hondo এতই?

আবার বাংলার কি, আবার বলিত? হ্যাঁ, হ্যাঁ, তো Hondo's এ যাই আমরা। তাহলে থাক Hondo's বাদ দিবি। এমনিতেও তো, KFC burger খাচ্ছি আমরা। Hondo's এর burger খেয়ে কি করবো? আহ যোধপুরে তো অনেক আছে। দেখি যোধপুর Park এ কি কি আছে food, burger । nice joke । Very nice joke । আমাদের পিছনেই খরচা করে দেবে সব। এই এসে একজন pocket এ অটোওয়ালায় গেছিলাম। ওটাও ভালো ছোট। মানে ওইটা মানে খুব। Resonable and snacks এর জন্য ঠিক আছে, কিন্তু দুপুরবেলা যেহেতু যাবো, তার জন্য একটুখানি, আচ্ছা blue mark টায় তো তুই গেছিস অনেকবারই? ঠিক আছে, ওখানটাও বাতিল তাহলে কলকাতা। Cafe তে যাবো?

বারিশো আছে। বারিশ, তারপরে বারিশ আছে। বারিশ যাই চ। এমনি তেও এখন বারিশ বারিশ weather । কেন? সে তো অবশ্যই। আচ্ছা, যে এটা দেখি কি দ্বারা একটা। Dineout থেকে দেখতে পারবি। Dineout থেকে দেখনা। হ্যাঁ, কোল~

ইয়ে তোর আহ Barbeque Nation?